লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ এবং কিছু গাড়ি একটা ভ্যান দেখা যাচ্ছে এখানে।

আমরা-আ এখানে দেখতে পারছি একটি গাড়ির শোরুম ।

নিচেও মিস্ত্রিরা আছেন কাজ করছেন। আমাদের এদিকে অনেক ফ্ল্যাট দেখা যাচ্ছে বড় বড় ফ্ল্যাট গুলো এবং আকাশটাও বেশ পরিষ্কার। অম মিস্ত্রিরা ঢালাই করছেন।

আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার ফলে রাস্তার জল জমে বন্যা হয়েছে।

এই এখানে নীল হলুদ আর খয়রি কালার -এর বোট রয়েছে।

এবং দানবিরের মধ্যে খেলাধুলা করছে ।